তার উপর একটি জলের ট্যাংকি আছে ট্যাংকি টির কালার হচ্ছে কালো এবং টয়লেট -এর --

কিছু লোকজন একটি ব্যালকনি - তে দাঁড়িয়ে আছে দুজন ব্যালকনি থেকে দেখছে।

একজন ব্যাক্তি একটি ঘরের --

দুটি গরু দেখা যাচ্ছে রাস্তার মধ্যে।

আর গাড়ি পার্কিং এর এরিয়ায় যে লাইট থাকে সেই লাইট দেখা যাচ্ছে অপসিতে সাইড --

এখানে দেখানো হয়েছে আ মার্দ্রাস ক্যাপিটাল -এর ট্যুরিজম ।

একটা পার্ক -এর ছবি জল রয়েছে যেখানে অনেকে জলের মধ্যে বসে রয়েছে।

আকাশি কালার -এর একটা টোটো আছে ।

এইটি একটি গির্জা চার্চ -এর ছবি সাদা কালার -এর দেওয়াল রয়েছে ।

যেখানে লেখা আছে এর ভেতরে প্রবেশ নিষেধ এবং চারপাশে--

খুব সুন্দর কয়েকটি ফুল গাছ আছে এবং মাঝখানে একটি ঝর্ণা আছে ঝর্ণা আর মধ্যে একটি মূর্তি আছে মূর্তির উপরে তিনটি লাইট লাগানো রয়েছে এবং চারপাশে --

এবং একটি পুকুর আছে রাস্তার পাশে।

নীল এবং গাছ রয়েছে এই গাছ গুলি খুব সুন্দর লাগছে দেখতে ।

একটি লরি দাঁড়িয়ে আছে লরি তে দুটি চাকা দেখা যাচ্ছে একটি ভ্যান যাচ্ছে। রাস্তার মধ্যে দিয়ে ভ্যান -এ দু জন ব্যাক্তি বসে আছেন এবং কিছু মাল --

রোগীর সহায়তা কেন্দ্র ওষুধ ঘরবর্হীবিভাগ টিকিট ঘর।